এই চিত্রটিতে একটি দোকান দেখতে পাচ্ছি। দোকানের মধ্যে বিভিন্ন রকমের জামা কাপড় রাখা অবস্থায় দেখতে পাচ্ছি। দোকানটির সামনে --

এ চিত্রটিতে একটি খাওয়ার দোকানের চিত্র দেখানো হয়েছে । এই দোকানের মধ্যে বিভিন্ন রকমের খাবার রাখা অবস্থায় দেখতে পাচ্ছি।

এবং অনেক মানুষ দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছি চিত্রটিতে খুব সুন্দোর লাগছে চিত্রটি।

এবং মানুষ জনকে দেখতে পাচ্ছি এই চিত্রটিতে।

বাড়ি দেখতে পাচ্ছি এবং বাড়িগুলির আশেপাশে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি। সবুজ ঘাস দেখতে পাচ্ছি ।